হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মানে এই বিনোদনটা খুব চলছে আরকি, তুমি যেটা বললে। আচ্ছা, তাহলে মানে ধরো এটা যদি আমরা আহ বলছো তুমি, হ্যাঁ, এটা যে তুমি বলছো তাহলে আহ সেটা কথা বলে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এমনি তাহলে তোমার ওরা মানে ধরো যেখানেই তোমরা contract করো, মানে দূরেও হলেও অসুবিধা নেই তো ধরো দূরত্বটা যদি হয়।

আচ্ছা সেই আহ সেটা পুরো ব্যবস্থা হয় যাবে অসুবিধা হবে না। হ্যাঁ তাহলে এটা তো ভালো। আহ মানে বলছে যে, entertainment হওয়ার এটা এই মানে যেটা তুমি যেটা বলছো এটা মানে

হ্যাঁ, এটা ঠিকই বলেছো এটা যাবে। আর এই যে তোমার ধরো পিকনিক হয়, আহ পিকনিক হচ্ছে যে শীতকালে যে এখন একটা পিকনিক এর মরশুম চলছে, তা সেখানেও কি এই ধরণের programme যেতে পারে? Entertainment এর জন্য ধরো,

হ্যাঁ সেই entertainment টা থাকে। হ্যাঁ গান বাজনা টা থাকে, গান বাজনা এখন সবাই ভালোবাসে। হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ব্যবস্থা করা হয় এখন। হ্যাঁ, এখন তো তোমার অনেক কিছুই মানে entertainment করার জন্য তো অনেক ব্যবস্থাই আছে। এখন প্রচুর option বেরিয়ে গেছে মানে তোমার অনেককিছুই তুমি রাখতে পারো। চাইলে হ্যাঁ এটা একটা ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আমিও দেখেছি।

হ্যাঁ খুবই এখন চলছে। হ্যাঁ এখন তো তোমার আহ entertainment এর তো আর শেষ নেই। তুমি এখন আহ মানে কোনো programme করলে তুমি কোনোকিছু দিয়েই আহ মানে মানুষ কোনটা ভালোবাসবে, মানে সবকিছুই এখন মানুষ উপভোগ করে। এখন তুমি কিছু ready করবে সেটাই উপভোগ করবে।

হ্যাঁ সেটা তো একটা আলাদা সুন্দর্যই ছিল যে, সবাই তখন মানে ধরো এখন যেরকম ব্যাপারটা কি হয়েছে? যে আহ কোনো কোনো জায়গায় তোমার বড়ো artist রাই শুধু সুযোগ পায়। কিন্তু পাড়ার মধ্যে একটা ছোট programme হলে, যে সবাই কেই সুযোগ দেওয়া হতো।

মানে সেতো তোমার ধরে রাখো সেই ছমাস আগের থেকেই সেই জোগাড় জানতো হচ্ছে। এখন তো আর কি? এখন তোমার মানে বিয়ে দিচ্ছে অন্য কাউকে হ্যাঁ, সময়ের অভাব দিয়ে দিলো সবকিছু ready করে দিলো,

হ্যাঁ প্রচুর এখন আগে পরে, মানে এখন প্রচুর অনুষ্ঠান চলে। হ্যাঁ, সেটা এখন মানে নানান দিক থেকে মানুষ এখন যেরকম কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাই তাই তারাও চায় যে না ঠিকাছে, আহ কটাদিন কোনো অনুষ্ঠান থাকে ভালোভাবে একটু আনন্দ করি। যেটা দিয়ে আনন্দ পাওয়া যায় সেটাই সবাই ভাবে। আহ recent মানে আহ বলতে পারো, recent তো আমি আহ খুব entertainment হয়েছে হচ্ছে, এই আমাদের আহ ক্লাবেই হচ্ছে আরকি তোমার যে অনুষ্ঠান ছিল। একটা তোমার বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানেই একটা তোমার আমাদের বাচ্চাদের একটা নাচের group ছিল, মানে খুব ছোট ছোট বাচ্চারা। ওরা একটা dance করেছিল। আহ তোমার actually ওই KK যে singer টা আছে তার উদ্দেশ্যে আরকি। খুব ভালো করেছিল। মানে সেই entertainment টা এত সুন্দর participate করে বা অত ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর ভাবে entertainment করেছিল। মানে প্রত্যেক

এটা বলতে পারো এটা খুব মজা লেগেছিলো। না না তোমার নাচ, গান, আবৃতি সবই ছিল। সবকিছুই ছিল নাটকও ছিল, নাটক মানে ধরো ওরকম নয় যে আহ মানে শ্রুতি নাটক type এর আরকি। শ্রুতি নাটক type এর ছিল।

না, এটা এটা একটু ঠিক কথা।

হ্যাঁ হ্যাঁ, সেটা এখন নেই এখন সব বয়সেই করতে পারে কোনো অসুবিধা হয়না এখন। হ্যাঁ হ্যাঁ একদম আমি ওর জন্যই আহ যোগাযোগ করলাম। Hello রাহুল কেমন আছিস? আমিও ভালোই আছি এই চলছে, তোর কি খবর বল। বললাম তো ভালোই আছি তাহলে এখন কোনো job টব করছিস?

যেতে পারছিলাম না মানে time দিয়ে উঠতে পারছিলাম না তো then ওখান থেকে retirement হতে হলো, একটু family problem ও চলছে আহ সেই ভাবে এই job টা অনেকগুলো interview দিয়েছি তা সত্ত্বেও সেই ভাবে হচ্ছিলোও না জানিসই তো এতো এখন পড়াশোনা করা মানেও ভাই বেকার মানে একটা job পেতে গেলে যে কতটা খাটতে হয়ে মানে খেটেও job পাওয়া যায় না, অনেক কষ্ট করে এই job টা পেয়েছি।

হ্যাঁ রে এই কদিন মানে বেশি দিন আর সময় নেই মানে বেশি দিন সময় নেই মানে এই হম মানে কি বলবো আর চার পাঁচ দিন মতন আছে চার পাঁচ দিন মতন হয়তো time পাবো যে পাঁচ দিন পরে ওখানে join হতে হবে হম তাই ভাবলাম অনেকদিন তো তোর তোর সাথে কথা বার্তাও connect ছিল না, আর বলিস না একটু problem এর জন্য আমি বললাম না job এর কারণে তাই আসলে contact করতে পারি নি রে

নতুন জায়গা নতুন এতদিন এই ভাবে ছিলাম বুঝেছিস তো? এতদিন এতদিন এইভাবে কাজ ওয়াজ করেছি এবার একটা নতুন জায়গা মানে ব্যাপারটা সম্পূর্ণ ভাই আলাদা

বল না তোর খবরও বল না আমি তো আমার তুই তোর good news ও বল না, আমি তো আমার খবরই বলে গেলাম। আর কি বলবো মানে এতটা যে struggle করতে হবে seriously ভাবতেই পারি নি মানে অনেকটা ভাই তুই তো জানিস আমাদের group এর মধ্যেও তো জানিস নেহাও ওই রকম ভাবে এত কিছু করেও, ও তো আমার থেকে পড়াশোনায় অনেকটাই better ছিল even আমাদের group এ সকলের থেকে ও better ছিল ওর ও same job তা আমি যেরকম ইচ্ছে করে retirement নিয়েছি but ও সেটা করেনি বুঝলি তো আহ ও মানে job টা থেকে ওকে মানে ছাড়িয়ে ওর boss কি একটা problem হয়েছিল শুনলাম তো ওখান থেকে ওর ও same case সত্যি মানে খুব খারাপ লাগে ভাই এখন এই সামনেই আবার হয়তো lockdown আসতে পারে তো এইরকম এক একটা situation এ প্রত্যেকটা মানুষের job যাওয়া মানে আরেকটা job পাওয়াও তো মুখের কথা না তাই না মানে সত্যি খুব কষ্ট করে

এই পাঁচ দিন কি ছ দিন পরে ও পাঁচ দিন ছ দিন মানে টা কি? ওই তো বল না ঊনত্রিশ তারিখে বেরোচ্ছি। এখনো শুধরোলিনা ভাই তোরা এখনো খাওয়া খাওয়া

তা অবশ্য কিন্তু তুই তোর বিষয়ে বল না কোনো ভাবে চেষ্টা করছিস না না কি? না ভাই না ভাই সরকারি কর, এখন প্রত্যেকটা মেয়ের বাবা মার চাহিদা কিন্তু, মেয়ে ভালো থাকুক আর না থাকুক সেটা পরের কথা সরকারি চাকরি ওয়ালা বর কিন্তু ভাই চাই

তা অবশ্য ঠিক কিন্তু আমার মতে দেখ আহ আমি আমার দিক থেকে তোকে suggest করতে পারি সত্যি বলতে কি, কি বল তো ভাই এই job এর ব্যাপারটা না actually কি বল তো মানে তোমার family তে যদি মানে পর পর হতেই থাকে ধরো তোমার কাকা বাবা, বাবাটা তবুও বাদ দিলাম, কাকা মামার বাড়ির family মামা এরা সবাই চাকরির মধ্যে থাকে then তোর ক্ষেত্রে পেয়ে যাওয়াটা সত্যি খুব ভালো ব্যাপার কিন্তু যদি এটা মানে প্রসঙ্গ যদি তোর মানে family তে কেওই করে না তুই first প্রচুর কষ্টের কথা ভাই প্রচুর কষ্টের ব্যাপার একটা, প্রচুর চাপ থাকে তা বটে, তাহলে বাড়ির লোক জন কেমন আছে বল।

একদম সময় হচ্ছে না ভাই কিছু মনে করিস না আমি অনেকদিন পরই তোকে phone করার সুযোগ পেলাম, তোকে বলে না স্নেহা পৃথা এদের কারোর সাথেই আমার সেই ভাবে contact নেই ওই whatsapp সেইভাবে ভাই ব্যস্ত না দেখ আজকে মানে এখনকার একটা generation এ তুই যদি একটা জিনিস কিনতে যাস পাঁচ টাকার জিনিস ভাই দশ টাকা, আজ থেকে মানে কি বলবো গত তিন বছর ধরে corona virus পুরোটাই তো গুজব না এই সব করে করেই তিনটে বছর কেটে গেলো, এই time এ কত মানুষের job গিয়েছে হারিয়েছে বল তো কত মানে শিক্ষিত মানুষ

ভাই certificate fit এর কথা বলিস না literally আমার বোন HS pass করলো কত সালে দু হাজার কুড়ি তে, ভাই ওর কোনো value নেই value নেই মানে literally ওকে leg pull pull করাটাও স্বাভাবিক মানে সকলেই করে মানে করাটাই স্বাভাবিক আমি বলে, শুধু যে আমি বলে না মানে সকলেই করে, স্বাভাবিক যে তুমি পরীক্ষা দাও নি আর আমাদের একটা time এ আশির মধ্যে ষাট পাওয়াটা ভাই প্রচন্ড চাপের ব্যাপার ছিল কিন্তু সেখানে এসে ওরা যে আশির মধ্যে মানে একটা শুনতে খারাপ লাগলেও একটা fail করা student ও অতটা number পেয়েছে বেশি বেশি number পেয়েছে সেই সব কথা বাদ দিয়ে তুই ভাব না কত মানুষের চাকরি হারিয়েছে মানে ভাবার বিষয়ে নেই ভাই, কত মানুষের না কত মানুষের চাকরি হারিয়েছে সেখানে দাঁড়িয়ে আমার কাছে সত্যি job টা ছিল work from home ছিল আমি ঘরে বসেও কাজটা করতে পেরেছি, কিন্তু ভাই যদি আমি সারাদিন খাটি খেটে যখন কিছু তো মানে প্রাপ্য জিনিস তো পাবো, কিন্তু বিশ্বাস কর ভাই, হ্যাঁ আমি জানি এখনকার দিনে একটা job পাওয়াটা খুব চাপের ব্যাপার কিন্তু প্রচন্ড problem হচ্ছে, ওটা যারা at least একটা সংসার একটা মানুষের life at least চলে না আমি যেটা পাচ্ছি, প্রচুর struggle করতে হচ্ছে ভাই আমার মোতে, আমি তোকে একটা জিনিস suggest করতে চাই দেখ আমি, তুই আমি এতটাও আমাদের মধ্যে না তফাৎ ছিল না মানে পড়াশোনার result বল তোর আর আমার মধ্যে কিন্তু এতটাও distance ছিল না যে তোর থেকে আমি একটা বেশি ভালো job deserve করি, এরকমও কোনো ব্যাপার ছিল না। আমরা কিন্তু same ভাবেই করেছি even আমার থেকে এমন অনেকবার হয়েছে আমার থেকে number তুই বেশি পেয়েছিস। এখন কি বলতো মানুষের private জিনিসটা বেশি হচ্ছে, দেখ কেও HS এর পরে ITI করছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, এই ধরণের জিনিসগুলো করছে। কোটা মানুষ

করছে তোর ধরো ITI ব্যাঙ্গালোর পাশা পাশি অনেক course আর ভাই শুনতে খারাপ লাগলেও এটা করেই মানুষের profit হচ্ছে, হয়তো হ্যাঁ একটা time invest করতে হচ্ছে invest মানে কি কোনো এটা তো আর কোনো ব্যবসা না ছেলে মেয়েকে শেখানোরই জন্য হয়তো একটা time এ ওরা গিয়ে হয়তো টাকাটা খরচ করে এক লাখ দু লাখ খরচ করে ভর্তি হচ্ছে কিন্তু ultimately ওদেরই লাভ হচ্ছে ভাই, ওরাই কিন্তু ultimately profit টা পাচ্ছে আমার তো সেটাই মনে হয়ে, শেষে একটা job তো at least পাচ্ছে। এখন তুই যদি english এও honours নিস বাংলা ভূগোল এগুলো তো আছেই geoegraphy, history এগুলো তো আছেই কিসের value ভাই একটা পড়াশোনা করে যে একটা তুমিও যে পড়াশোনাটা করবে হম সেটা তুমি কিসের উপর depend করবে depend করে এগিয়ে যাবে? হ্যাঁ তোর মাথায় যদি এটা থাকে যে না ভাই চলো আমি আহ এই রকম ভাবে পড়া চাকরি পাবো, এই চাকরিটা পাবো, একটা B. com এর student তো এখন বেকারত্ব বসে রয়েছে তুই মানে কি বলবো আমাদেরই group এ ছিল জানিসই তো রাজ হম ও তো B. com ও এখন বসে আছে ও এরকম এখন বসে আছে।

একটা মানে এটা কিন্তু seriously তোর মতে কি বলে বল। যে এতটা খেটে খুটে একটা চাকরি একটা সরকার, সরকারি চাকরি obviously না সরকারি চাকরি বলছি না কিন্তু তুই যে normal job করবি সেটার বিষয়েও তোকে ঘুষ খাওয়াতে হবে, একাধিক rules আছে কপাল করে সত্যি ভাই এই job টা পেয়েছি ভাই।

সত্যি বলতে কি ভাই obviously মানে, সত্যি বলতে কি একটা group এর মধ্যে সেখানে আমি একা পেলে ব্যাপারটা খারাপ লাগারি মতন খারাপ লাগার মতন যেমন তুই ওই জো বললাম তোর আর আমার মধ্যে টা কিন্তু হম সেরকমটা কিন্তু difference ছিল না বলে আমি মনে করি আমরা কিন্তু একই ভাবে বা স্নেহার কথাটা ভাব ও আমাদের থেকে পড়াশোনায় বেশ ভালোই ছিল, সেখানে দাঁড়িয়ে মানে এটা খুবই সত্যি খারাপ obviously আমি excited but আমি হ্যাঁ ভাই obviously এটা excited একটা ব্যাপার কিন্তু আজকে হঠাৎ করে আমি just একটু আগে ভাবছিলাম যে মানে একটা group ছিলাম আমরা এমনটা নয় যে আমাদের একই জায়গায় চাকরি পেতে হবে বা কিছু কিন্তু তবুও মানে একটা group ছিলাম সেখানে ভাগ্য মানুষের কোথায় না কোথায় নিয়ে আসে তুই ভাব সেখানে আমি এখানে job করছি নিজে বন্ধু বান্ধবদের মধ্যে না নিজেদেরই খারাপ লাগে যে চলো ভাই ও তো আমাদের সাথে পড়াশো~ একই পড়াশোনা করতাম আমরা পেলো না একই subject এ honours নেওয়া সত্ত্বেও মানে খারাপ লাগে য়ার তাই ভাবলাম তোকে একটু phone তাই ভাবলাম না এবার তখন হঠাৎ করে গিয়ে মনে পড়লো যে তোদের সাথেও অনেকদিন মানে আমি time নিয়ে ভাই কথা বলিনি ` অনেকদিন পর এক মিনিটের জায়গায় ষোলো সতেরো মিনিট আমাদের মধ্যে কথা হচ্ছে।

আমার মতেই দেখ একটা কথা বলি তোকে আমার মতে উম তোর তো family তে আমি তো শুনেছিলাম যে তোর কাকাও তো ওরকম job করে বা কিছু, আমার মতে দেখ ভাই আহ তুই না শুধু যে শুধু যে interview দিচ্ছিস এটা করিস না আমার মতে যে পাশাপাশি না কিছু একটা continue রাখ continue এই জন্যই রাখবি এখন একটা দিক থেকে হয়ে না ওই যে বললাম যে ঘুষের ব্যাপারটা obviously আসে, তুই যদি

খবর রাখ বা normal এমনি এখন আবার একটা জিনিস জানিস একটা app এর মাধ্যমেও হয়ে, আমি ঠিক ঠাক জানি না মানে কোনো idea নেই তবে আমি শুনেছি। তুই কি জানিস বল মানে তুই কোন app গুলো তা যা বলেছিস আমার মতে দেখ আমি তোকে আমি আমার নিজের দিক থেকে তোকে, আমি তো last দু মাসে আমি same ভাবে বেকার হয়ে বসেই ছিলাম, দু মাস কি তার থেকে আরো বেশি তো ভাগ্যিস ওই চাকরিটা চলা কালীন আমি পাশা পাশি মানে, আমি তো এমনটা করেছিলাম যে ওই চাকরিটা থাকা কালীন ওর পাশা পাশি interview গুলো দিয়ে গেছি বুঝলি তো আমার মতে দেখ সব রকম কিছু কর কাকার সাথে মানে কাকার দিকটাও মানে কাকার সাথে তোর যেহুতু কাকা আমি শুনেছিলাম তোর কাকা ওয়ে job করতো তো মানে এখন করেও তো আমার মতে ওনার সাথে কথা বল কথা বলে একটু এগিয়ে চল কারণ দেখ সব রকম সব দিকে না হাত দিলে হবে না ঠিক আছে এটা একটা এখনকার দিনে দাঁড়িয়ে একটা চাকরি পাওয়া মানে যা তা মুখের ব্যাপার না প্রচুর ঘুষ খাইয়েও একটা পাওয়া মানে প্রচুর ভাই tough ব্যাপার আমার মতেও তুইও একটু চেষ্টা কর, সত্যি বলতে কি খুব খারাপই লাগে তাহলে যেটা বললাম সেটা মাথায় রাখ, অনেকদিন পরে কথা বলে ভালো লাগলো অনেকটা দিন পরেই মানে হম কথা বললাম সত্যি ভালো লাগলো। তাহলে এখন কি এর পাশা পাশিও পাশা পাশি কি এখন কি cyber cafe তে বসছিস নাকি মানে কোনটা তা অবশ্য ঠিক হ্যাঁ একটা cyber cafe এখনকার দিনে ঘরে ঘরেই একটা xerox আর কি বলবো ঠিক আছে আর হ্যাঁ আমি, আমি একটা plan ও করেছি মানে plan মানে সেই ভাবে না আমি এই job টায়ে ঢুকি যদি সেরকম একটা position বানাতে পারি তাহলে চেষ্টা করবো, সত্যি বলতে কি কয়েকজন মানে তোকে help করার বা কিছু কিছু দিক থেকে help করার পুরোটাই চেষ্টা করবো ভাই আর কিছু হম আর কিছু বলার নেই সেই ভাবে, চল অনেক কথা হলো। ভালো থাকিস টা টা thank you ভাই, সত্যি অনেকটা thank you আর আমি যাওয়ার আগে চেষ্টা করবো একদিন ইচ্ছে আছে সকলের সাথে একদিন দেখা করেই বেরোবো।

পর্যন্ত দেখা হয়ে ওঠেনি তাও কোনো একদিন হয়তো ওনার সাথে দেখা পাবো ওনার সমস্ত খেলা আমি দেখি এবং খুব খুব বড়ো ওনার ফ্যান একমাত্র cricket আমার কাছে প্রিয় তার কারণ হচ্ছে একমাত্র MS ধোনির অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি তো মহেন্দ্র সিং ধোনির

MS ধোনি খুবই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে তার ছোটবেলাটা খুব একটা স্বচ্ছলতার মধ্যে না গেলেও স্বচ্ছলই ছিল ms ধোনির বাবা একটা সরকারী অফিসে কাজ করতো যেটা হচ্ছে জল supply এর অফিস এখান থেকে জল ছাড়ার কাজ করতেন তিনি এবং ওনার family তে MS ধোনি ওনার দিদি আর বাবা মা দিদিটা ওনার থেকে তিন চার বছরের বড় ও MS ধোনি একটা সরকারি স্কুল এ পড়াশুনা করতেন ও ছোট থেকেই ওনার cricket এর প্রতি খুব একটা আগ্রহ বেশি কিন্তু বাবা ছিলো খেলাধুলার বিরোধী সেই খেলাধুলা করলে জীবন হবেনা জীবন গড়বে কি আহ চাকরি করলে ভালো ভাবে পড়াশুনা করলে চাকরি করলে জীবনে হবে কিন্তু MS ধোনি ছিল সম্পূর্ণটা আলাদা তার ইচ্ছা যে খেলাধুলা করেই জীবনে কিছু করা যেতে পারে পড়াশুনো করে নয় তো এই ভাবে ওনার জীবন চলছিলো হটাৎ একদিন ওনাদের স্কুল এ খেলার teacher যে ওনাকে cricket খেলায় keeping করার জন্য পিছনে wicket এর পিছনে keeping করার জন্য বলে এবং ms ধোনি cricket এর থেকে football খেলা খেলতেন football এ goalkeeper হতেন তো স্বাভাবিক ভাবে যখন cricket এর keeping করতে দেয়া হয়েছে তখন প্রত্যেক বারেই তিনি ball টা catch না করে ছেড়ে দিতেন এবং পালিয়ে দূরে সরে যেতেন তারপর ওনাকে আস্তে আস্তে বলাতে যে কিভাবে ক্যাচ করতে হয় এবং এটা শিখতে শিখতে দেখতে দেখতে উনি আস্তে আস্তে cricket খেলার সঙ্গে যুক্ত হন কিন্তু এটা ওনার বাবা হম কিছুতেই পছন্দ করেননি এবং আস্তে আস্তে খেলতে খেলতে উনি ওনার খেলার teacher এর কাছে বললেন যে আমার keeping করার থেকে batting করাতে বেশি ভালো লাগে তারপরে ওনার teacher খুবই বকেছিলেন যে যেটা বলা হয়েছে সেটাই করো তারপর একদিন উনি নিজে থেকেই bat করেন এবং ওনার teacher দেখে খুবই অবাক হয়ে যে তাকে কোনোদিন cricket খেলতে দেয়া হয়নি শুধু keeping করতে দেয়া হয়েছে batting করতে দেয়া হয়নি সে কি ভাবে এত ভালো খেললো এবং এর পরে আস্তে আস্তে তিনি cricket খেলাতে বরং এর সাথে সাথে ওনার boardexam হয় এবং board এক্সাম এর পরে ওনার বাবা ওনার সাথে কথা বলে ওনার চাকরির পরীক্ষার জন্য বসতে বলে এবং তিনি railway চাকরির পরীক্ষায় বসেন এবং পরীক্ষা দেন পরীক্ষা দেয়ার পরে উনি পাস ও করেন করে railway টিটি আহ টিটির চাকরি চান এবং খড়্গপুর স্টেশনএ টিটির হয়ে হম প্ৰায়ে অনেকদিনেই কাজ করেছে স্টেশন master এর কাজ করার পরে তারপরে উনি ন্যাশ অনেকের অনেক fitness সাল বোর্ডের সদস্যদের সাথে কথা বলে ওনার টিচার ও সবার সাথে কথা বলে ওনাকে প্রি India টীম এর হয়ে খেলার একটা সুযোগ করে দায় হম তারপরে ওনার জীবনের আসল struggle শুরু হয়ে এই খেলার মধ্য দিয়ে অনেক অনেক cricketer এর coach রা ওনাকে অপমান করেন সে খেলা খেলতে পারবেনা এনার দ্বারা হওয়া সম্ভব নয় এবং অনেক খেলাতে ওনাকে অনেক শেষে bat করতে দেয়া হয়ে যেটা তো অনেক সময় হতোই bat করার সুযোগই পেতেন না এবং আস্তে আস্তে এইরকম ভাবে চলতে থাকে এবং তারপরে উনি খুব ওনাকে কোন coach আস্তে আস্তে উনাকে তিন চারে batting করতে দেয় তো আস্তে আস্তে তিনি প্রত্যেকটা খেলাই gift পেতেন ভালোই run করে এবং ওনার run করা দেখে coach ও খুশি হয় এবং বলেন তিনি India তে chance পাত এবং তার পরে teamIndia র হয়ে MS ধোনি খেলেন তার খেলতে খেলতে ওনার খেলার সাথে অনেক একটা সময়ে কলকাতার বাইরে যখন খেলা ছিলো সেখানে যান এবং সেখানে হোটেল এ একটা স্টাফ কে দেখে ওনার খুবই পছন্দ হয় এবং ভালোবেসে ফেলেন হম তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব বন্ধুত্ব হওয়ার পরে তাদের বিয়ে হয় এবং এম এস ধোনির ওয়াইফ স্যাক্সই ধোনি এবং তারপরে দুহাজার এগোরো সালের বিশ্বকাপ যেটা আমাদের সবাই এর মনে আছে এবং সেটা খুবই একটা উত্তেজনা ছিল যে আমাদের ভারত বিশ্বকাপ পায়ে তারা সেই সময়ে MS ধোনির প্রতিনিধিত্বে বিশ্বকাপ এবং আমরা পেয়ে যাই ওই মানুষটার জন্য এবং MS ধোনির অনেক বাইক এর সখ ওনার কাছে অনেক রকমের বাইক আছে সেগুলো অনেক নামিদামী বাইক যার হয়তো অনেকটার নাম জানিনা but আছে এবং তারপরে দুহাজার এগারোর পরে তিনি বিয়ে করেন এবং ওনার একটা মেয়ে হয় মেয়েটির নাম হচ্ছে এবং বিয়ে মিস ধোনি ছেড়ে আইপিএল খালেন ফিফটিনের হয়ে চেন্নাই সি এস কে ওই খালি মানুষ তার খেলাটা অসাধারণ যার জন্য তিনি অনেকদিন সি এস কে এর হয় খেলাতে কিছুদিন বিতাড়িত ছিলেন অবসর মূলত ওনার দিল সি এস কে টীম তা কে ক্যানসেল করা হয় হয়েছিলো কিছু বছরের পরে আবার সে ফিরে আসেন সি এস কে এর প্রতিনিধি অধিনায়ক তো নিয়ে ক্যাপ্টেন হয়ে তোও ওঁদের বেস্ট কিপার অলরাউন্ডার ব্যাটসম্যান বলা যেতে পারে ব্যাটসম্যান বলা যেতে পারে না অবসসই বলা যেতে পারে আর ওই মানুষ এর অধিনায়কত্ব তা হচ্ছে সব থেকে আলাদা এবং খুবই একটা ভালো MS ধোনি অনেক গুলো match খেলেছেন India র হয়ে এখুন ওনার বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং অবসর হয়ত নিয়ে নেবেন কিন্তু তাও অনেক বন্ধু বান্ধবের আত্মীয় আর তাদের অনেক অনেক কঠোর পরিশ্রমে আজ MS ধোনির এই জায়গাটায় এসে পৌঁছেছেন এবং সেই জায়গা থেকেই MS ধোনি কে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন হয়েছে তিনি ইন্ডিয়ার হয়ে কিন্তু অনেক বারই খেলেছেন এবং অনেক বারই আমাদের team ইন্ডিয়ার হয়ে কাপ এসেছে ভারততে